meet the gimp এ আপনাদের স্বাগত
আজকের tutorial raw রূপান্তর সম্পর্কে নয় কিন্তু একটি বাস্তবিক show করার সময় নতুন coding সম্পর্কে এবং আগের tutorial কিছু ত্রুটি সংশোধন সম্পর্কে
আমি আপনাকে এই image সম্পর্কে কিছু বলতে চাই
show রেকর্ড করার সময় আমি কিছু অতিরিক্ত পরিবর্তন করেছি
যেমনকি আপনি দেখতে পারেন সমুদ্র একটু ধোয়াটে দেখায় এবং এতে অধিক স্পষ্টতা ছাড়া এটি শুধু ধূসর এবং যখন আমি এখানে সমুদ্রের layer এবং অন্যান্য layer switch as করি আপনি দেখেন যে সমুদ্রে কিছু স্পষ্টতা রয়েছে
আমি layer mask দেখলে আপনি দেখতে পারেন যে আমি layer mask প্রয়োগ করেছি যা ঐ ক্ষেত্রের জন্য অধিকাংশ ধুসর যা আমি দেখাতে চাইছিলাম
তাই এখন এই step আবার redo করি
আমি সমুদ্রের layer মুছে দিয়েছি এবং background layer একটি copy তৈরী করেছি
আমি layer sea name দেই এবং sea layer sky এর নীচে এবং land এর উপরে রাখি
আমি আমার layer সাথে কাজ করতে পারতাম কিন্তু আমি ভালো ফলাফল পাইনি কারণ সমুদ্র একটু অধিক গাঢ় করতে curves tool প্রয়োগ করে ছিলাম
এবং তার সাথেই আমি সকল রঙের তথ্য নষ্ট করে দিয়েছি যা সেই layer ছিল এবং আমি এখানে এই উপায়ে ভালো ফলাফল পাবো
এখন আমি আবার একটি layer mask যোগ করি আমি gray scale copy of the layer প্রয়োগ করি এবং এটি যোগ করি
আমি show layer mask এ টিপি এবং layer mask সম্পাদন করি
আমি curves tool প্রয়োগ করব এবং আমি এটি নীচে করে সেই প্রক্রিয়া পুনরাবৃত্তি করব কিন্তু এখন আমি উপরের curves upper টানবো
এখন আমার কাছে layer mask রয়েছে যা সমুদ্র এবং আকাশের ক্ষেত্রের জন্য মোটামুটি সাদা এবং ভূমির জন্য মোটামুটি কালো
এখানে কোনো অনুপস্থিত কাঠামো সংশোধন করতে brush tool চয়ন করি এবং এখানে একটি বড় brush চয়ন করি এবং কালো রঙ দিয়ে জমির ক্ষেত্র পেন্ট করা শুরু করি
আমি কালো রঙ দিয়ে সমুদ্রের ক্ষেত্র paint করতে চাই না তাই আমি foreground এবং background রং পরিবর্তন করি
সমুদ্রের ক্ষেত্রে যান এবং সাদা রঙ দিয়ে পেন্ট করা শুরু করুন এবং আমার মনে হয় আমাকে এটি একটু হালকাভাবে করা উচিত
এখানে এই ক্ষেত্র আমার মনে হয় একটু ভালো কিন্তু আপনি সেটি পরে this করতে পারেন
তাই একটি নরম brush চয়ন করি এবং দেখি যে আমরা এখানে এই প্রান্ত ভালো পেয়েছি
আমি show layer mask অক্ষম করলে আমরা এখানে ভূমি এবং সমদ্রের মাঝে প্রসারিত দৃশ্য দেখতে পারি
এখন image zoom করি এবং আপনি halo দেখতে পারেন যেখানে layer mask এবং layer উভয় একসাথে কাজ করে না এবং আমি এই উপর পরে কাজ করব
আমি এখন shift + ctrl + e এর সাথে সম্পূর্ণ image ফিরে যাই
curves tool চয়ন করি এবং যাচাই করি যদি layer mask চয়ন করে থাকি এবং সম্পূর্ণ image দেখতে sky layer সম্মিলিত করি এবং এখন image টিপি এবং curves সাথে চালাই
এখন আপনি দেখতে পারেন সমুদ্র এবং ভূমির মাঝের halo নষ্ট হয়ে যায় কিন্তু এখন সমুদ্র আবার একটু অস্পষ্ট হয়ে যায়
কিন্তু আমি এখানে curve উপরে টানতে পারি এবং আমি এখানে পরিস্কার আকাশ দেখতে পারি
এবং আমার মনে হয় আমাকে এটি বেশী করা উচিত নয়
আমি সমুদ্রে সূর্যের আলো মেঝের ছায়া বিভিন্ন তরঙ্গের গঠন এবং একটু নীল রঙ যেমনকি সমুদ্রে হওয়া উচিত দেখতে পারি
আকাশের কিনারায় উজ্জ্বল জিনিসের সাথে একটু সমস্যা রয়েছে কারণ আকাশ অনেক উজ্জ্বল হয়ে গেছে এবং আমি পরের ধাপে সেই সমস্যা সমাধান করতে there
ok আছে আমি curves টুলের প্রভাব opacity slider দ্বারা সমাযোজিত করতে পারি এবং আমার মনে হয় ভালো প্রভাবের জন্য আমার এটি একটু কম করা উচিত
john arnolds একটি tip দিয়েছে এবং বলেছে যে আমার পূর্ণ সম্ভাব্য পরিমাণে যাওয়া উচিত এবং তারপর slider সাথে নীচে যাই কারণ আপনি নীচে গেলে প্রভাব দেখা খুব সহজ হয়ে যায়
এবং আমরা সহজে সঠিক পরিমাণ নিশ্চিত করতে পারি
আমার মনে হয় আমি এই ভাগের সাথে অনেক বেশী করেছি তাই জন্য slider নীচে সরাই এবং আমার মনে হয় এটি সঠিক
দিগন্তে এই উজ্জ্বল জিনিস কোথা থেকে আসে
আমি sky layer অচয়নিত করি এবং যাচাই করি কিন্তু এটি এই জন্য নয়
তাই আমি sea layer seadeselect করি এবং এটি sea layer জন্য
আমাকে এই অংশ আরো গাঢ় করতে have
সেটি করতে আমি gradient tool ব্যবহার করি
আমি layer mask চয়ন করি এবং tool box gradient tool চয়ন করি এবং আমি ভূমির অংশ সাদা এবং আকাশের অংশ কালো করতে চাই এবং আমি এখানে border চাই
gradient পূর্ণ সাদা দিয়ে শুরু এবং কালো দিয়ে শেষ হয়
তাই আমি এই অংশে zoom করি আমি gradient tool চয়ন করি এবং মোটামুটি এখান থেকে শুরু করি
এই line তৈরীর সময় আমি ctrl key এবং মাউসের বাম বোতাম টিপি এবং একটি সোজা line তৈরী করতে টানি এবং এখানে বোতাম ছাড়ি
আপনি দেখেন যে the কাজ করেছে দিগন্তে উজ্জ্বলতা চলে গেছে এবং আপনি দেখেন যে ভূমির layer mask চলে গেছে
এখন সম্পূর্ণ image দেখি এবং আপনি দেখতে পারেন যে আমাদের সকল পরিবর্তন চলে গেছে
তাই এটি দিগন্তের সাথে deal করার ভালো উপায় নয় এইজন্য আমি এখানে এই step আনডু করি
এখন প্রথমে আমি আয়তক্ষেত্র চয়ন করি এবং যাচাই করি যদি layer mask চয়নিত থাকে এবং আকাশের অংশে আয়তক্ষেত্র বানাই
এখন আয়তক্ষেত্র তৈরী হয় তাই আমি এর ভিতরে edit করতে পারি এবং বাকি layer mask কোনো প্রভাব পরবে now
এখন আমি একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করি
এখানে উজ্জ্বল অংশে zoom করি এবং layer mask চয়ন করি
আমি উপরে কালো এবং নীচে সাদা চাই তাই আমি এখান থেকে শুরু করি সরাসরি উপরে দিগন্ত পর্যন্ত যান এবং আপনি দেখেন যে শুধু সমুদ্র সাদা এবং ভূমি ও আকাশ কালো
shift + ctrl + a দ্বারা সকল চয়ন অক্ষম হয়ে যায় shift + ctrl + e সম্পূর্ণ image ফিরে যায় এবং এখন বেশ ভালো
আমি sky layer edit করতে চাই একইভাবে যেভাবে আমি land layer জন্য করে ছিলাম
শুধু sky layer double করুন এবং over lay মেথডে টিপুন
এটি খুব বেশী তাই আমি opacity slider একটু কম করি এবং আমার কাছে আকাশে একটু বেশী contrast রয়েছে
এখন আমার মনে হয় একটি জিনিস ছেড়ে image মোটামুটি প্রস্তুত
এখানে ঘরের এই wall একটু বেশী গাঢ়
এই স্থিতি dodging এবং burning এর জন্য
dodging এবং burning term dark রুমের দিন থেকে আসে যেখানে আপনি enlarger এবং photographic paper মাঝে এন্লার্জারের light beam আপনার হাত বা paper বা অন্য কোনো জিনিস রেখে একটি ছবি dodge করতে পারেন এবং burning হল এর বিপরীত
আপনি একটি paper নিন এবং একটি বিশেষ ধরনের ফুটো বানান এবং ইমেজের কিছু অন্য ভাগে কিছু light edit করুন
কোন step কখন করতে হবে এটি বোঝা বেশ কঠিন পদ্ধতি এবং তার জন্য আপনার paper অনেক শীটসের প্রয়োজন এবং আপনি এই ধরনের কোনো প্রক্রিয়া দেখলে আমি আপনাকে একটি film well photographer দেখার পরামর্শ দেই
এটি james সম্পর্কে একটি film এবং একটি অন্ধকার কক্ষ না দেখেও এটি একটি অসাধারণ film
আমি বাস্তবে আপনাকে এই film সুপারিশ করতে পারি
এখন dodging এবং burning প্রক্রিয়া দেখি
আমার কাছে এখানে tool বাক্সে একটি dodge এবং burn tool রয়েছে কিন্তু আমি layer সাথে আবার কাজ করতে চাই
আমি আরেকটি layer যোগ করি এবং এটিকে সাদা দ্বারা ভরতে চাই
আমি color channel যাই এবং আমি ধূসরের জন্য 50% এবং অন্য channel জন্য 128% রাখি
এই ধূসর রঙ 50% ধুসর এবং আমি layer mode overlay করি এবং আপনি দেখতে পারেন যে কিছুই ঘটেনি
এখন আমি রঙের মধ্যে কালো এবং সাদাতে যাই এবং একটি brush চয়ন করি
এই brush আকার মোটামুটি সঠিক কিন্তু আমি opacity কে ধরুন মোটামুটি 30% কম করি
এখন আমি নিশ্চিত করি কে আমার কাছে নতুন layer চয়নিত এবং foreground রঙ সাদা দিয়ে এবং background রঙ কালো দিয়ে বদলাই এবং আমি এখানে wall রঙ করা শুরু করি
এবং সম্ভবত আপনি এটি দেখতে পারেন যে compression নিজের কাজ করেছে এবং দেওয়ালের পাশ উজ্জ্বল হয়ে যায়
এই প্রক্রিয়াকে dodging বলে কারণ আমি light photographic paper রাখছি এবং এইজন্য wall উজ্জ্বল হয়ে যায়
যখন আমরা এখানে layer দেখি আপনি দেখতে পারেন যে আমার কাছে এখানে অধিক সাদা ক্ষেত্র রয়েছে এবং ইমেজের অন্য অংশ যা একটু হালকা হতে পারে
উদাহরণস্বরূপ সমুদ্রের কূলের কাছে শিলা
সবচেয়ে ভালো উপায় image জুম করা have এবং আমি দেখতে পারি আমি wall অধিক উজ্জ্বল করেছি এবং jpeg compression কারণে গঠন মোটামুটি চলে যায়
কিন্তু আমি colour সুইচ করে এটি ঠিক করতে পারি এবং এইজন্য shortcut key x key রয়েছে এবং এখানে এটি আরেকটু গাঢ় key
আমার opacity slider কিছুটা নীচে টানা উচিত এবং এটি সঠিক
আমার মনে হয় দিগন্ত খুব উজ্জ্বল তাই সেই অংশ paint করতে brush বৃত্তীয় আকার সমাযোজিত করি এবং ইমেজের সেই অংশ গাঢ় করতে কালো রং প্রয়োগ করি
আমি x key এর সাথে রঙ বদলে ইমেজের দ্বারা কাজ করতে পারি এবং এটিকে একটু অধিক উজ্জ্বল বানাতে পারি
আমার মনে হয় সেটি একটু বেশীই ছিল এবং আমি এই সম্পর্কে নিশ্চিত নই যে আমি সেখানে কি করছিলাম
সুতরাং step আনডু করি
আপনি সেই কৌশল দেখতে পারেন যার দ্বারা আমি layer বানিয়েছি এবং এটি মাঝারি ধুসর এবং প্রতিটি channel জন্য 128% বানিয়েছি এবং layer mode বদলে overlay করেছি
মাঝারি ধূসর এবং overlay mode কিছুই করে না এবং আপনি image সাদা বা কালো দ্বারা paint করতে পারেন
সাদা দিয়ে painting এর সময় আপনি image একটু উজ্জ্বল বানান কালোর সাথে এটি অধিক গাঢ় বানাই
আমার মনে হয় পরিবর্তনের সাথে এই image এখন সমাপ্ত হয়ে গেছে
আমি এর উপর দ্বিতীয়বার কাজ করব না এই বাদে যে আজ আমি যা করেছি আপনার মধ্যে কেউ তাতে কোনো ভুল না বের করেন
আমি আশা করি আমি সেটা করিনি এবং layer dodge and burn name দেই
আজকের জন্য এতটাই
কোনো মন্তব্য করতে চাইলে info @meetthegimp org তে লিখুন এবং অধিক তথ্য
আমি আপনার থেকে শুনতে চাই
আপনি বলুন আপনার কি ভালো লেগেছে আমি কি ভালো করতে পারি ভবিষ্যতে আপনি কি দেখতে চান
আই আই টী বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ